ঝর্ণার জলের সমুদর আওয়াজ কানের মধ্যে এক অদ্ভূত মিষ্টথ প্রদান করে | যা আমাদের কানে শুনতে খুব ভালো লেগে থাকে।

পাহাড়ের উপর থেকে নিচের এই জলের যে স --

ভিড় মানুষেরঅনেক কিছু দেখা যাচ্ছে।